শিশুগুলি খুব সুন্দর ড্রেস পরে--

অনেক পেন্টিং আঁকা রয়েছে এবং কয়েকজন লোক--

মদ্যেখান দিয়ে গেটের ভেতরে ঢোকার রাস্তা।

যে এখানে অনুষ্ঠানের সামাজিক অনুষ্ঠানের বিভিন্ন উপহার সামগ্রী পাওয়া যায়।

একটু ওদিকে আরো দুটি বাইক দাঁড়িয়ে আছে এবং এখানে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে।

এবং মাঠের এক কোণায় একটি ঘরও রয়েচে।

এবং শুন ফুল গাছগুলির এই দুলন--

সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পেট্রোল নেওয়ার জন্য।

আমি এ এ এ একটি মন্দির দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানটির মধ্যে অনেকগুলো--

একজন লোক সাইকেলে করে চলে যাচ্ছে এবং একজন মহিলা হেঁটে চলে যাচ্ছে।

আমি এখানে একটি মুদিমালের দোকান দেখতে পাচ্ছি মুদিমালের দোকানটিতে অনেকজন ক্রেতা--

একপাশে একটি মুদি মালের ছোট দোকান রয়েছে।

বাইকের সামনে অনেকগুলো গাড়িও রয়েছে।

এ্যা অনেকজন লোক সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।

কয়েকজন লোক ছোট ছোট গ্রুপ বানিয়ে কথাবার্তা বলছে।

আমি এখানে একটি ফুলের বাগান দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি ইলেকট্রিক শপ দেখতে পাচ্ছি।

আমি একানে একটি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি এবং পেট্রোল পাম্পের পাশে--

ও নীল আকাশের মধ্যে জাতীয় পতাকাটি দেখতে খুবই সুন্দর লাগছে।

হয়েচে এবং টিভির নীচে একটি টেবিল রয়েচে ।

আমি এখানে একটি সিংহাসন দেখতে পাচ্চি সিংহাসনের মদ্যে একজ একজনের মূর্তি রাকা আচে।